তিনটি লোক আছে এটাতে | অনেক বড় গেট আছে | হসপিটাল আছে অনেক বড় একটা আছে।

এটাতে অনেক গুলো তার আছে | অনেকগুলো আছে | এটাতে অনেকগুলো --

সাদা রঙের জামা পরে আছে ।

অনেকগুলো লোক আছে | এটাতে আছে অনেকগুলো গাছ --